উপরে কতগুলি ত্রিশূলের মতো কাটা কাটা অংশ দেওয়া।

বাচ্চা আহ- কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে এবং--

এ এবং বাস টির সাইড -এ লেখা আছে এইচ ।

রাখা আছে এটি সম্ভবত কোন বাচ্চার কঙ্কাল দেখে মনে হচ্ছে এবং--